পার্ল পর্ল এ ফাংশনস ফাংশনস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পর্ল ফাংশন আর্গুমেন্টের সাথে ফাংশন রিটার্ন ভ্যালুসের সাথে ফাংশন
এখানে আমরা উবুন্টু লিনাক্স 1204 ওএস পর্ল 5142 এবং গেদিত টেক্সট এডিটর ব্যবহার করছি
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
আপনার পর্লে ভ্যারিয়েবলস কমেন্টস লুপস কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
প্রথমে কিছু সহজ পর্ল ফাংশন দেখব
ফাংশন সাব্রাউটিনস হিসাবে পরিচিত সুব কীওয়ার্ডের সাথে ঘোষিত হয়েছে
ঘোষিত ফাংশনের সংজ্ঞা কোঁকড়া বন্ধনীতে লেখা হয়েছে
এই ফাংশন কোনো আর্গুমেন্ট নেয় না
এবং কোনো আর্গুমেন্টও ফেরত দেয় না
ফাংশনের সংজ্ঞা স্ক্রিপ্টে বা অন্য কোনো মডিউলে যে কোনো জায়গায় লেখা যেতে পারে
এই ফাংশন ব্যবহার করতে এই মডিউলকে স্ক্রিপ্টে অন্তর্ভুক্ত করা আবশ্যক
স্ক্রিপ্টে এই মডিউল ফাইল অন্তর্ভুক্ত করতে নিম্ন সিনট্যাক্স ব্যবহার করতে হবে উসে মডিউলফাইলনামে সেমিকোলন একটি সহজ প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
টেক্সট এডিটরে একটি ফাইল খুলে সিম্পলফাঙ্কশন ডট পিএল নাম দিন
এটি হল গেদিত এ সিম্পলফাঙ্কশন ডট পিএল ফাইল
স্ক্রিনে প্রদর্শিত কোড লিখুন
এখানে একটি ঘোষিত করা ফাংশন কল করছি
এরপর এক্সিকিউশন কন্ট্রোল সেই ফাংশনের মধ্যে দিয়ে যায়
এটি ফাংশনের ঘোষণা এবং সংজ্ঞা
এই ফাংশন দেওয়া টেক্সট প্রিন্ট করবে
ফাইল সংরক্ষণ করুন
টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস সিম্পলফাঙ্কশন ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন আর্গুমেন্টের সাথে একটি ফাংশন দেখি
এখন একটি সহজ প্রোগ্রাম ব্যবহার করে এই ফাংশন দেখি
টেক্সট এডিটরে একটি ফাইল খুলে এর নাম দিন ফাংশনউইটহার্গসহ ডট পিএল গেদিত এ এটি হল ফাংশনউইটহার্গসহ স্ক্রিপ্ট
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এখানে 10 এবং 20 এর সাথে একটি ফাংশন কল করেছি
পাস করা আর্গুমেন্ট var1 এবং var2 তে রয়েছে
একটি বিশেষ আর্গুমেন্ট
আমরা এটি পরের টিউটোরিয়ালে শিখব
এই ফাংশন 2 টি ভ্যারিয়েবল যোগ করে এবং ফলাফল প্রিন্ট করে
ফাইল সংরক্ষণ করুন
একটি বিশেষ পর্ল অ্যারে
এই অ্যারে পাস করা আর্গুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
একইভাবে আর্গুমেন্টকে ভ্যারিয়েবলে নিম্নরুপে রাখি var1 স্পেস স্পেস shift সেমিকোলন var2 স্পেস স্পেস shift সেমিকোলন shift এলিমেন্টকে আরায় থেকে প্রথম স্থানে সরিয়ে রাখে
এটি একটি ভ্যারিয়েবলে নির্ধারিত করে
অন্য উপায় হল var1 স্পেস স্পেস ডলার আন্ডারস্কোর বর্গাকার বন্ধনীতে 0 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
var2 স্পেস স্পেস ডলার আন্ডারস্কোর বর্গাকার বন্ধনীতে 1 বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
উপরে উল্লেখ করা উপায় ইনডেক্স ব্যবহার করে আরায় এর এলিমেন্ট আনয়নের অনুরূপ
এখন টার্মিনালে ফিরে যান এবং এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ফাংশনউইটহার্গসহ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট স্ক্রিনে প্রদর্শিত হয়েছে
এখন একটি ফাংশন দেখি যা একটি সিঙ্গল ভ্যালু ফেরত দেয়
সহজ প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
গেদিত এ ফাঙ্কুইথসিংলারট্র্নভাল ডট পিএল স্ক্রিপ্টে যাই
টেক্সট এডিটরে একটি ফাইল খুলে প্রদর্শিত কোড লিখুন
এখানে অ্যাডভেরিয়েবলস ফাংশন কল করছি যার প্যারামিটার হল 10 এবং 20
ফাংশনের রিটার্ন ভ্যালু addition ভ্যারিয়েবলে রয়েছে
এই ফাংশন পাস করা প্যারামিটার যোগ করে ফলাফল ফেরত দেয়
ফাইলটি সংরক্ষণ করে স্ক্রিপ্ট এক্সিকিউট করুন
সুতরাং টার্মিনালে গিয়ে লিখুন পার্ল স্পেস ফাঙ্কুইথসিংলারট্র্নভাল ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন একটি ফাংশন দেখি যা একাধিক ভ্যালু দেয়
একটি সহজ প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
গেদিত এ একটি ফাইল খুলে এর নাম দিন ফাঙ্কুইথমাল্টিপ্লার্নভালস ডট পিএল
এইভাবে আপনার টেক্সট এডিটরে করুন
এখন প্রদর্শিত নিম্ন কোড লিখুন
এখানে অ্যাডভেরিয়েবলস ফাংশন কল করছি যার প্যারামিটার হল 10 এবং 20
ফাংশনের রিটার্ন ভ্যালু var1 var2 এবং addition ভ্যারিয়েবলে রয়েছে
এই ফাংশন যোগ করে এবং পাস করা প্যারামিটার এবং ফলাফল ফেরত দেয়
এই চিত্রণ ব্যাখ্যা করে যে আমরা কিভাবে ফাংশন থেকে অ্যারে ফেরত দিতে পারি
একইভাবে এটি ব্যাখ্যা করে যে হ্যাশ কিভাবে ফাংশন থেকে ফেরত দেওয়া যায়
ফাইল সংরক্ষণ করুন
এখন টার্মিনালে পর্ল স্ক্রিপ্টকে এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ফাঙ্কুইথমাল্টিপ্লার্নভালস ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এটি বিভিন্ন ইনবিল্ট ফাংশন প্রদান করে
আমরা তাদের কয়েকটি আগের টিউটোরিয়ালে শিখেছি
যেমন অ্যারেস হাশ সর্ট স্কেলার ইচ কিস ইত্যাদি
ইনবিল্ট ফাংশন কল করা যেকোনো ফাংশন কল করার মতই যা সংজ্ঞায়িত করেছি
উদাহরনস্বরূপ সর্ট বন্ধনীতে arrayName সেমিকোলন
স্যাম্পল প্রোগ্রামে ব্যবহৃত কিছু ইনবিল্ট ফাংশন একত্রিত করার চেষ্টা করুন এবং তাদের আউটপুট দেখুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি পর্ল ফাংশন আর্গুমেন্টের সাথে ফাংশন এবং রিটার্ন ভ্যালুসের সাথে ফাংশন
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
এখন নির্দেশিত কাজ একটি ফাংশন লিখুন যা 3 টি আর্গুমেন্ট নেয়
এই আর্গুমেন্টে কিছু কাজ করুন
আর্গুমেন্টে কাজের ফলাফল ফেরত দিন এবং তা প্রিন্ট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পTalk টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
আমাদের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ